এখানে অনেক বড় একটি দোকান দেখা যাচ্ছে।

সবাই এখানে গল্প গুজব করছে।

কিছু সাদা সাদা পাথর এবং সিঁড়ির পাড় দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে দিয়ে একটি রিকশা এবং একটি সাইকেল যাচ্ছে।

এখানে একটি বড় ঘর দেখা যাচ্ছে।